চারপাশে গাছপালা ও ঝোপঝাড় রয়েছে।

দোকানগুলোর সামনে রাস্তা ও কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে।

দোকানের সামনে একটি মোটরসাইকেল ও কিছু বাক্স রাখা আছে।

সবুজ ঘাসে ঢাকা পথটি মাঝখান দিয়ে এগিয়ে গেছে।

সামনের অংশ কিছু চেয়ার ও টেবিল রাখা আছে বসার জন্য।

ছবিতে একটি দোকানের সামনে কিছু মানুষ বসে আছে।

ভারতের পতাকা মাটির ওপর উড়ছে।

ছবিতে একটি দোকানের ভেতরের দৃশ্য দেখা যাচ্ছে।

বাইরে দুজন লোক মোটর সাইকেলের কাছে দাঁড়িয়ে আছে।

ছবিতে একটি গাড়ির ইঞ্জিন খোলার অবস্থায় দেখা যাচ্ছে।